একটি শয্যাও আর খালি নেই পরিস্থিতির সামাল দিতে বেলেঘাটা ID হাসপাতালে সংলগ্ন বি সি রায় দ্বিতীয় ক্যাম্পাস ও ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানাচ্ছেন অধ্যক্ষ দিলীপ পাল তিনি জানান রোগীর চাপ বাড়তে থাকায় দ্বিতীয় ক্যাম্পাসে পনেরোটি শয্যা Adenoviruses আক্রান্তদের জন্য রাখা হয়েছে বাকি পনেরোটি শয্যা থাকছে অন্য ভাইরাসে আক্রান্ত জ্বর কাশি

বাইরে থেকে ফিরে বাচ্চাদের সংস্পর্শে যাওয়া উচিত নয় শুধু তাই নয় জ্বর এবং সর্দিতে ভোগা শিশুকে isolation এও রাখতে হবে দ্বিতীয় সংবাদ রিজেন্ট পার্ক এর flat এ মা বাবা ও মেয়ের রহস্য মৃত্যু নিজস্ব সংবদতা flat এর ভিতর থেকে দুর্গন্ধটা আসছিল সকাল থেকেই সন্দেহ হওয়ায় flat এর মালিক কে খবর দেন আশেপাশের লোকজন ওই ব্যক্তি ভাড়াটের পরিবারকে বেশ কয়েকবার ফোন করেও উত্তর না পেয়ে সোজা চলে যান থানায় দ্রুত পুলিশ পৌঁছে দরজা ভেঙে ঢুকে দেখে খাবার ঘরে রয়েছে এক দম্পতির ঝুলন্ত দেহ ভেতরে শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয় তাদের মেয়ের ঝুলন্ত দেহ রবিবার এই ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানার গঙ্গাপুরী এলাকার পুলিশ জানিয়েছেন মৃতেরা হলেন বিজয় চট্টোপাধ্যায় বয়স একান্ন রানু চট্টোপাধ্যায়ের বয়স ছেচল্লিশ ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় বয়স একুশ স্থানীয় সূত্রের জানা গিয়েছে আদতে গার্ডেনরিচের বাসিন্দা ওই তিনজন মাস ছয়েক আগে গঙ্গাপুরী প্রাথমিক বিদ্যালয় এর সামনে চারতলা বাড়ির প্রথম তলে ওই flat টি ভাড়া নেন। তবে পাড়ায় কারো সঙ্গে তাদের তেমন মেলামেশা ছিল না। পড়শীরা জানিয়েছেন গত দুদিন ধরে ওই পরিবারটির কাউকে তারা বাইরে দেখেননি সেদিন সকাল থেকে

flat মালিক জয়ন্ত মন্ডল এসে ভাড়াটেদের কারো সাড়া না পেয়ে রিজেন্ট পার্ক থানায় ঘটনাটি জানান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তবে তদন্তকারীরা জানিয়েছেন ঘরের ভেতরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছিল না এটি আত্মহত্যা নাকি ঘটনার নেপথ্যে অন্য কারণ আছে।

তিনটি দেহই পচা গলা অবস্থায় ঝুলছিল ময়নাতদন্তের report এলেই প্রকৃত কারণ জানা যাবে জানা গিয়েছে বড়বাজারে সোনা রুপোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বিজয় এর সঙ্গে সম্পত্তি তিনি নিরাপত্তা রক্ষির কাজও শুরু করেছিলেন মেয়ে ঐন্দ্রিলা ফলতা একটি আইন কলেজে দ্বিতীয় semester এর ছাত্রী ছিলেন তবে বিজয় ও রানুর বড় ছেলে পরিবারের সঙ্গে থাকতেন না প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ব্যবসায় বিজয়ের লোকসান হওয়ায় গত কয়েক মাস ধরে আর্থিক সংকটে ভুগছিল পরিবার তার জেরে গত পাঁচ মাস flat এর বিদ্যুৎ বিল মেটাতে পারেনি তারা। বকেয়া ছিল শেষ দু মাসের বাড়িভাড়াও flat মালিক জয়ন্ত বলেন প্রতিমাসে ভাড়া ছিল এগারো হাজার টাকা। গত দু মাস ধরে ভাড়া না দেওয়ায় কয়েকদিন আগেই ফোন করেছিলাম। তখন বিজয় বলল তাড়াতাড়ি সব বকেয়া মিটিয়ে দেবে। তারপরে আর কথা হয়নি হঠাৎ করে কেন এমন করলো বুঝতে পারছি না পুরো ঘটনায় হকচোকিয়ে গিয়েছে প্রতিবেশীরাও স্থানীয় এক বাসিন্দা বলেন ওই তিনজন পাড়ায় কারো সঙ্গে তেমন মিসতেন না মাঝেমধ্যে বাড়ি থেকে বেড়াতে দেখা যেত তাদের রিজেন্ট পার্কে থানা রিজেন্ট পার্ক থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে আজ সোমবার মৃতদেহ তিনটির ময়নাতদন্ত করা হবে।

কলকাতার বেশ কিছু পুরসভার স্কুল বাড়ির ভগ্নদশা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের তার ওপর পড়ুয়ার সংখ্যাও দিনদিন কমছে বর্তমানে ভাড়া বাড়িতে চলা পুরো প্রাথমিক স্কুলগুলি নিয়ে বেশ চিন্তা কর্তৃপক্ষের স্কুল বাড়িগুলির বেহাল দশার পাশাপাশি পড়ুয়ার অভাবে জেরবার পুরসভা আপাতত ছয়টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এই ছটি স্কুল বন্ধ করে অন্যান্য চালু পুরো স্কুলের সাথে মিশিয়ে দেওয়া হবে সম্প্রতি talk to mayor অনুষ্ঠানের শেষে এ কথা জানিয়েছেন mayor ফিরহাদ হাকিম পুরসভার শিক্ষা বিভাগ সূত্রের খবর এমন আরো তিরিশ টি পুরো বিদ্যালয় রয়েছে যেখানে পঠন পাঠন ধাপে ধাপে বন্ধ করতে চায় পুরসভা

পুরসভা ধাপে ধাপে সেগুলি অন্য স্কুলের সঙ্গে মিশে দিতে চায় পুরসভার স্কুলবাড়ির বেহালদশা নিয়ে অভিযোগ বহু পুরানো কংগ্রেসের পুরো প্রতিনিধি সন্তোষ পাঠক পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের একটি স্কুল বাড়ি সংস্কারের আরজি নিয়ে মাস কয়েক আগে পুরসভার মাসিক এধবেশনে প্রশ্ন তুলেছিলেন তার অভিযোগ ছিল এজরো street এ একটি তেতলা বাড়ির দোতালায় স্কুলটি ছিল পুরসভার শিক্ষা বিভাগের আধিকারিকদের একাধিকবার জানিও কোন কাজ হয়নি। আমার ওয়ার্ডে বাচ্চা ছেলে মেয়েদের অনেক দূরে স্কুলে রোজ হেঁটে যেতে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের এজরো street এ পুরসভার পরিচালিত ওই স্কুলবাড়ির এমনই বেহাল দশা যে সেটি বন্ধ করে দু কিলোমিটার দূরে বটতলা street অন্য একটি পুরো স্কুলের স্থানান্তরিত করা হয়

সিকেই উঠেছে পুরসভায় ইতিমধ্যে ধাপা ও তোপসিয়া দুটি ইংরেজি মাধ্যম model স্কুল চালু করেছে যদিও প্রশ্ন উঠেছে পড়ুয়ার অভাবে যখন পুরো প্রাথমিক স্কুলগুলো ধুকছে তখন model স্কুল চালু করে সুফল মিলবে তো বিজেপির পুরো প্রতিনিধি সজল ঘোষ এর অভিযোগ এই সরকার তথা পুরসভার শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি তুলে দিতে চায় তারই নমুনা এটি পুরসভার mayor পরিষদ শিক্ষা দপ্তর সন্দীপন সাহা বলেন সার্বিক উন্নয়নের স্বার্থেই ভাড়া বাড়িতে চলা ছটি বিদ্যালয় আপাতত বন্ধ করে অন্যত্র সরানো হবে বাম আমলেতো প্রাথমিকে ইংরেজি তুলেই দেওয়া হয়েছিল বিরোধীরা অহেতুক রাজনীতি করছে শিক্ষা পরিষদের mayor জানান পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে বাকি পুরো প্রাথমিক স্কুল গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পুরসভা নিজস্ব স্কুল ভবন স্কুল ভবনগুলিও সারাইয়ের কাজ চলছে এস এস কেমে এ আকাশের নিচে রাতভর সংকট জনক রোগী ভর্তি পদ নেই নিজস্ব সংবদতা হাসপাতালে ভর্তি হতে না পেরে জরুরী বিভাগের সামনেই পড়ে রইলেন রোগী খোলা আকাশের নিচে রোগীর সঙ্গে রাত কাটল পরিজন দের রোগীর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে দেখে জরুরী বিভাগে গিয়ে ভর্তির জন্য কাকুতি মিনতি করেন পরিবারের সদস্যরা কিন্তু তাদের বলা হয় চিকিৎসক নেই সোমবার বহির বিভাগে দেখিয়ে তারপরে আসুন দীর্ঘ চেষ্টার পর সেই রোগী যখন এস এস কেমে এ ভর্তি হলেন ততক্ষণে রবিবার বিকেল গড়িয়েছে এই ঘটনায় সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার জানা গিয়েছে বছর একুশের এইরোগীর বাসিন্দা বর্ধমানে রোগীর নাম প্রিয়াঙ্কা একাধিক শারীরিক সমস্যা থাকায় অন্তঃসত্ত্বা ওই তরুণীকে দিনকুড়ি আগে বর্ধমান medical college হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানকার চিকিৎসকেরা জানান প্রিয়াঙ্কার গর্ভস্থ ভ্রুন নষ্ট হয়ে গিয়েছে চিকিৎসা চলাকালীন খিচুনির সাথে বমি শুরু হয় তরুণীর পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে দেখে দ্রুত চিকিৎসকেরা তাকে কলকাতা স্থানান্তরিত করে মাথায় রক্ত জমাট বাঁধায় অস্ত্রো প্রচারের প্রয়োজন আছে বলে জানিয়েছিলেন বর্তমানের চিকিৎসকেরা প্রিয়াঙ্কার পরিবারের দাবি শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় শনিবার বর্ধমান থেকে দ্রুত তাকে কলকাতার দিকে রওনা দেন সেদিন দুপুরে রোগীকে নিয়ে আসা হয় এস এস কে মে এ প্রিয়াঙ্কার এক আত্মীয় শ্যামল বাদ্যকর বলেন হাসপাতালে যখন আসি তখন বেলা গড়িয়ে গিয়েছিল এরপরে ticket করে জরুরী বিভাগে নিয়ে গেলে জানিয়ে দেওয়া হয় শয্যা নেই বলা হয় অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যান শ্যামলের দাবি বহু অনুরোধ উপরোধ করেও কাজ হয়নি শেষমেষ রবিবার বিকেল চারটে নাগাদ এস এস কেমে ভর্তি হতে পারে ওই তরুণী কিন্তু প্রশ্ন উঠছে এস এস কেমে এসে সারারাত হাসপাতালের বাইরে কেন পড়ে থাকতে হলো রোগীকে এস এস কেমে এর সুপার পীযুষ রায় বলেন অনেক সময় শয্যাথাকে না তবে তার জন্য রোগীর এইভাবে বাইরে পড়ে থাকার কথা নয় এক্ষেত্রে কি হয়েছিল সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে।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

Hello

এইতো ঘুম থেকে উঠলাম তুমি কি করছো? এলাম বাইরে তাই ভাবলাম তোমাকে phone করি অনেকদিন থেকে হ্যাঁ আমারও অনেক দিন ধরে phone করা হচ্ছে না এই কাজের চাপে পায়ে লাগাটা ঠিক হয়েছে তো? হ্যাঁ পায়ের লাগাটা আপাতত ঠিক আছে, এখন লাগা ঠিক হয়েছে তো other কোন ওই অসুবিধা হয়নি যেটা তোমার ঠোঁটটা একবারেই চুলকে চুলকে শেষ হয়ে গিয়েছিল, না না ঠোঁট টাও ঠিক হয়ে গেছে আহ ভাইয়ের শরীর ঠিক আছে?

আমার এখনও ঠিক হয়নি এখনও চলছে ওষুধ এমন জিনিস লাগিয়ে নিলাম যে ঠিকই হচ্ছে না আর তাইতো দেখছি অনেক দিনই তো হলো, ওসব ব্যাপার আর কি করবো একবার যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই, সেটাই কিছু করার নেই কিন্তু এগুলো ঠিক করতে হবে কারণ অনেকদিন হলো দেখো কবে থেকে সেই কবে কথা বলেছি তখন বললে যে একটু একটু সারছে but এখন বলছো ঠিক হচ্ছে না। সারছে বলতে কি একবারে ধরে সেরে যাচ্ছে একটু,

এ বাবা এতো খুব সমস্যা গো তুমি আর এখানে দেখিও না তুমি বাইরেই ডাক্তার টাকতার দেখাও বর্ধমান গেছিলাম তো আমি সেইদিন বর্ধমান গেছিলাম তোমাকে তো বললাম যে সোমবারে বর্ধমান যাবো তো সোমবারই গেছিলাম ওখানেও দেখালাম দিয়ে বলছে যে হ্যাঁ এরাম এরাম use করেছঅনেক কিছুই তার জন্য তোমার এইগুলো হয়েছে সারতে অনেক দেরি হবে একেবারেই ভালো হয়ে যাবে তাড়াতাড়ি জলদি হবে না ওই ওষুধ খেতে হবে তবেই ভালো হবে উম ধরে ধরে ওষুধ খেতে হবে, ও ওটার জন্য না আমার আরেকটা problem এর জন্য এগুলো মানে বেশি, হয়েছিল ওটার জন্য কিন্তু আবার হাত দিয়ে দিয়েছিলাম বলে infection টা হয়ে গিয়েছিল আহ খুটে দিতে না কি? খুটে দিতে মানে যেগুলো ধরো চামড়া উঠতে লাগতো ওইগুলো সরিয়ে দিতাম তো তখন থেকেই অ আচ্ছা না তুমি যদি হাত না দিতে হয়তো এতটা infection টা বাড়তো না। ওগুলো তখন ছিল শুকনো শুকনো ছিল তো কিন্তু আমি যখন থেকে হাত দিতে লেগে ছিলাম তখন থেকেই মানে সেই রস পড়তে লেগেছে হম বুঝতে পেরেছি online এর জিনিস জানোতো যেগুলো duplicate থাকে সেগুলোকে banned করে দেওয়া উচিত তো product দিয়ে ছিল সাবান দিয়েছে একটা ওটা বলেছে লাগাও আর দু তিনটে ওষুধ দিয়েছে মানে বলছে যে হ্যাঁ এখন নই যেগুলো আছে তোমার আরকি আরো বেশি করে বাবার হবে কোনো চিন্তার কোনো কারণ নেই আবার শুকিয়ে যাবে ধরো যেগুলো অনেক ছোটো ছোটো হয়ে আছে ওগুলো ধরো বড়ো মোটা গুলো যেগুলো আছে ওগুলো কমছে আর ছোটগুলো আবার মোটা হচ্ছে তার জন্য বলেছে যে হ্যাঁ সবই তোমার একবার মোটা হয়ে যাবে

ও আচ্ছা মানে প্রথমে জিনিসটাকে বাড়াবে দিয়ে কমিয়ে দেবে, না বাড়ালে যেগুলো হচ্ছে তোমার আর কি ধরো ছোটো যেগুলো থাকছে ওগুলো তো আর মরছে না তো যেগুলো মোটা গুলো কমে যাচ্ছে তারপরে ওগুলো মোটা হয়ে যাচ্ছে আবার মানে continue হয়েই যাচ্ছে, হম ওই জন্য পুরোটাকে একবারে বাড়িয়ে দিয়েই কমিয়ে দেবে একবারে যদি সব কমে চলে যাই ধরো যেগুলো ছোটো ছোটো আছে ওগুলো যদি একেবারেই চলে যাই তাহলে তো আর থাক